কিন্তু মহেন্দ্র কথাটা হজম করতে পারে না সে বলে কিছুতেই এটা হতে পারে না কেন এটা ঘটবে যাই হোক এরকম একটা পরিস্থিতি তে বিনোদিনী জানায় যে সে কখনোই বিহারি কে বিবাহ করবে না বিহারি অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন তখন বিনোদিনী জানায় যে চরিত্রের যে একটা আহ দিক সে দেখেছে তাতেই করে সমাজে সে অতন্ত সুপ্রতিষ্ঠিত এবং সম্মানীও একজন মানুষ কিন্তু বিহারি যদি আজকে বিধবা বিনোদিনী কে বিবাহ করে

যে বিহারীর সেই দৃশ্য মানে তার চারিত্রিক খলন বিনোদিনী কখনোই চোখে দেখতে পারবে না শুধু মাত্র সেই কারণে বিনোদিনী মহে আহ বিহারি কে উপেক্ষা করে সে বিবাহে রাজি হয় না যাই হোক এবার বিহারি জানায় যে রাজলক্ষী খুব অসুস্থ তাদের ফিরে যাওয়া দরকার রাজলক্ষীর কাছে বিনোদিনী আহ বিনোদিনী এবং মহেন্দ্র দুজনকে নিয়ে বিহারি উপস্থিত হয়। কিন্তু রাজলক্ষীর ঘরে প্রবেশ করেন প্রবেশ করতে যায় মহেন্দ্র আশালতা তাকে বাধা দেয় জানায় সে ঘুমোচ্ছে রাজলক্ষী কে এখন বিরক্ত করা যাবে না কারণ ডাক্তার বলে দিয়েছে হটাৎ করে কোনো বিষয় যদি তুমি ভীষণ ভাবে আহ উত্তেজিত হয়ে পড়েন তাহলে শরীরের ক্ষতি হতে পারে মহেন্দ্র প্রবেশ করে না মহেন্দ্র চেষ্টা করে সেও তো একজন ডাক্তার তবুও আসলাকে কিছু তাই ঢুকতে দেয় না কিন্তু বিহারিকে দেখেই সে অনায়াসে ভিতরে নিয়ে যাই এই বিষয়টা মহেন্দ্রকে খুব আঘাত করে মহেন্দ্র বিষয়টা কখনোই মেনে নিতে পারেনি তা খুব

এই উম মানে জনকোলাহল যে পৃথিবী সেখানে যেন সে সূম্পর্ণ একা হয়ে পড়েছে খুব অসহায় বোধ করে মানে মহেন্দ্র নিজেকে অসহায় বোধ করতে থাকে যাইহোক বিহারি রাজলক্ষীর কাছে যায় এবং রাজলক্ষী একসময় বিনোদিনির কথা জিজ্ঞাসা করে আহ বিহারি জানায় যে সে এখানেই আছে রাজলক্ষির সাথে বিনোদিনীর আবার দেখা হয় রাজলক্ষী বিনোদিনী কে ক্ষমা করে এবং রাজলক্ষী আশালতা কে সম্পূর্ণ প্রস্তুত মহেন্দ্রের ঘরে পাঠায় অতন্ত লজ্জা অতন্ত্য উম মানে সংকোচ থাকতেও আশালতার রাত্রি বেলা মহেন্দ্রের ঘরেই রাত্রি যাপন করে মহেন্দ্রের সাথে তার আবার সুসম্পর্ক তৈরি হয় সে সকাল বেলা উঠে যখন বিনোদিনী কে দেখে রাজলক্ষির ঘরে বিহারীর জন্য চা তৈরি করছে তখন কিন্তু সে কিছুতেই সহজ ভাবে কথা বলতে পারছে না বিনোদিনীর সাথে এরকম একটা পরিস্থিতি তে উম মাসিমা অন্নপূর্ণা মানে যিনি বিন আহ মহেন্দ্রের কাকিমা আশালতার মাসিমা তাকে মেঝে তে নিয়ে গিয়ে জানান যে আজকে আমি তোমাকে কিছু উপদেশ দেব উপদেশ বলে গ্রহণ করবে না তুমি আদেশ বলে গ্রহণ করো তিনি আশালতা কে বোঝান যে সংসারে ক্ষমা করতে জানতে হয় যদি তুমি ক্ষমা করো সে ক্ষমা করার যে কষ্ট আমি জানি যে কাউকে যখন ক্ষমাকরা যায় তার ভে তার থেকে পাওয়া যন্ত্রনা টা প্রকট হয়ে দাঁড়ায় কিন্তু সেই যে যন্ত্রনা তার থেকেও বেশি যন্ত্রনা হবে যদি তুমি কাউকে ক্ষমা না করে সেই দুঃখ টা কে নিজের মধ্যে চেপে রাখো

যাতে বিনোদিনী বুঝতে পারে আশালতার মনে তার প্রতি কোনো রাগ আছে ঘৃণা আছে অভিমান আছে এতো সহজ সরল ভাবে সে যেন আগের মতোই কথা বার্তা চালিয়ে যায় আশালতার পক্ষে এটা খুব কঠিন তবু ও যেন আশালতা এটা করে এবং অন্নপূর্ণা বলে যে মহেন্দ্র এবং বিনোদিনী একই বাড়িতে অনেক বার ই এক্স মানে খুব একই স্থানে আসবে তখন যেন আশালতা ঘুরে দেখার চেষ্টাও না করে তারা একে ওপরের দিকে তাকাচ্ছে কি না একে ওপর কে চাহিছে কি না এগুলো যেন অনুভব করার চেষ্টা না করে যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু তুমি নিজেই দুঃখ পাবে কিন্তু তুমি যদি এই চেষ্টা টা না করে তাদের সম্পূর্ণ ভাবে বিশ্বাস করে ছেড়ে দাও তাহলে কিন্তু বিশ্বাসের মর্যাদা তুমি পাবে যে রবীন্দ্র নাথ ঠাকুর বলেছিলেন অবিশ্বাসের যন্ত্রণার থেকে বিশ্বাস করে ঠকা ও ভালো ঠিক সেরকম ই একটা কথা বিশেষ ভাবে বোঝানোর চেষ্টা করলো যাই হোক আশালতা তো মাসিমা কে ভীষণ ভাবে ভক্তি করে তার কথা কে বেদ বাক্য মনে করে তাই সে বিনোদিনীর ঘরে প্রবেশ করলো এবং বিনোদিনীর সাথে সহজ ভাবে কথা বলার চেস্টা করলো বিনোদিনী ব্যাপারটায় অবাক হয়ে গেলো কিন্তু তবু ও সে ও গ্রহণ করলো সহজ ভাবে সে আশালতার কাছে ক্ষমা চাইলো তার কৃতকর্মের জন্য আশালতা সে ব্যাপারে কোনো কথা না তুলে তার সাথে সহজ ভাবে কথা বার্তা চালাতে লাগলো এরকম একটা পরিস্থিতি যখন হয়েছে অন্নপূর্ণা কে সে জানায় যে সে আহ বিনোদিনী কে বিবাহ করতে চলেছে অন্নপূর্ণা অবাক হয়ে বলে বিনোদিনী কি বিবাহে রাজি হবে মহেন্দ্র প্রতুত্তরে জানায় যে সে কেন রাজি হবে না? বিহারীর প্রতীক্ষায় বসে ছিল যাইহোক এরকম একটা পরিস্থিতি আহ কিন্তু আহ সেই পরিস্থিতি তে বিনোদিনী আহ বিহারি কে বিবাহ করে না তাকে সে ফিরিয়ে দেয় কিন্তু সে জানায় বিহারীর কাছে প্রস্তাব নিয়ে যায় যে বিহারী বালি তে যে উম স্থানটা তৈরি করেছে মানে গরিব দের জন্য যে চিকিৎসালয় তৈরি করেছে আমাদের বাড়িতে সোমবার অবশ্যই এসো। ঐদিন সোহমের মুখে ভাত। সে দৃশ্য দেখার মতোই হবে। সত্যি কথা বলতে কি ওর ফোকলা হাসির যোগ্য শোভা এ জগতে অন্য কিছু হতেই পারে না। ওর দিদি সাম্যর বড় কন্যা এখন বেশ গোটা গোটা বাক্য বলতে শিখে গিয়েছে। যা ব্যবহারটিও হয়েছে দিব্যি। সম্রাটের খুব প্রখর ঘ্রাণশক্তি। ইসলামের বাড়িতে প্রবেশ করার আগেই বলে দেয় কি কি খাদ্য প্রস্তুত হচ্ছে। শ্রাবণ মাসের ব্রতগুলি ওর মা শহরে বসেও প্রথামত পালন করেন। তাল নবমীতে প্রাণভরে তালের ভরা খায় সে। ট্রেনে চেপে সমুদ্র দেখতে যাওয়া হয় প্রায় প্রতিবছর। করোনার আক্রমণে এ বছর কোন যাত্রাই হলো না। দীর্ঘযাত্রার পর আমরা বিজয়গড় দুর্গের দর্শন পেলাম। ঐতিহাসিক জায়গা দেখার আকর্ষণ আমাদের প্রবল। অতীত জানলে বর্তমান অর্থপূর্ণ হয়ে ওঠে মনে হয়। বার্ষিক পরীক্ষার পর এই ঘুরতে আসা হবেই। তবে প্রাকৃতিক বিপর্যয় হলে সে কথা পৃথক বাবার মুখে অচেনা জায়গার বর্ণনা শুনতে শুনতে আমরা ভাইবোন তর্ক করা ভুলে যাই। ছোট শিশুটি বাক্স হাতে নিয়ে গুটি গুটি পায়ে হাঁটছে। তোমরা একটু দেখেশুনে চলাচল কর, ধাক্কা না লেগে যায়। এবার ঝড়ে ক্ষয়ক্ষতি খুবই হল। মানুষের দুর্দশা দেখে মন শক্ত রাখা যায় না। বড় পরীক্ষা সামনে যাদের তাদের পড়াশোনা করার উপায় নেই। রঙ্গনা ছবি আঁকতে খুব ভালোবাসে। জঙ্গলের ছবি অংকন করে সে রং করছিল। তার বাবা পালঙ্কে বসে সংবাদপত্র পড়ছিলেন। সংগীতা খেলার জন্য ডাকতে এলো। বাবা জানতে চাইলেন, তার অংক পরীক্ষা কেমন হয়েছে। রঙ্গনাও এবার খেলতে যেতে চায়। তার ধৈর্য্য ভঙ্গ হয়েছে। ওদিকে বিকেল শেষ হতে চলল। শঙ্খ ও বাজার সময় হয়ে গেল যে। গুরুজনের অভিজ্ঞতার মূল্য আছে, নিজের জ্ঞানের উপর ভরসা রাখা ভালো। তবে অতিরিক্ত গর্ব ক্ষতিকারক। বড়রা বলেন, উচ্চারণ করে জোরে জোরে পড়ো, তাতে পড়া ভালো হয়। জোরে পড়াতে ভুল হলেও লজ্জার কিছু নেই। ভুল ঠিক করে দেওয়াও সহজ হয়। পড়ার সময় মন চঞ্চল হয়ে যাচ্ছে প্রজ্ঞার। সিঞ্জয় বিজ্ঞের মত বলেছে, প্রজ্ঞাকে নিয়ে উচ্চ আশা না করাই ভালো। এতে প্রজ্ঞার খুব খারাপ লেগেছে। ভুট্টা খেতে গিয়ে বিষণ্ণ সমীর অবধি বসে আছে। ভাই-বোনেরা আজ তাকে নিয়ে ঠাট্টা করেছে যে সে যখন যখন উড়ায় তখন একেবারে মত্ত হয়ে থাকে। মুড়ি ভিন্ন উহ কোনো দিকে

কাল বড্ড বাঁচা বেঁচেছে সে। একটি সাইকেল এসে ধাক্কা মেরেছে, আর সে পড়েছে গিয়ে গাড্ডায়। আম্মা ভয় পেয়েছেন। আব্বা বড্ড বকা দিয়েছেন। বলেছেন, সারাদিন উদ্যাম খেলে বেড়াও, পড়াশোনা গোল্লায় যাক। আজ কিন্তু খুবই ঠান্ডা পড়েছে। হিরন্ময় ভেবেছিল অন্ধকার থাকতে থাকতে উঠে পড়তে বসবে। এই শীতে ঘড়িতে সাতটার ঘণ্টা বাজলেও লিপির উজনাটা ছেড়ে গায়ত্রীর বেরুতে ইচ্ছে করে না। লণ্ঠনের আলো নিভে আসছে, জানালা বন্ধ তবুও কোথা থেকে প্রচণ্ড গন্ডগোলের আওয়াজ ভেসে আসছে যেন। মন্দিরের দিক থেকে মনে হচ্ছে একবার বেরোতেই হবে দেখছি। অগ্নি মিত্তা দেবীর রত্নাকে খুবই স্নেহ করেন। সে কথা রত্নাও ভালই বোঝে। কিন্তু সে কারণে সে শিক্ষিকার থেকে অন্যায় কিছু আবদার করার পাত্রী নয়। অনেক যত্ন করে ছবি এঁকে সে শিক্ষক দিবসে উপহার দিয়েছে। অগ্নি মিত্তাল দেবী মগ্ন হয়ে সেই অংকন দেখছিলেন। এতেই রত্না খুব আনন্দিত। সন্ধ্যাদীপ ছন্দ মিলিয়ে কবিতা লিখতে শিখেছে। তার বড় দাদা নন্দ তাকে সন্দেহ করেছিল অন্য কারো লিখা। সন্ধ্যার বেশ অদ্ভুত লাগলো অন্য কারো লিখাকে সে নিজের বলতে যাবেই বা কেন? এতো সম্মানের ব্যাপার। বোনের অভিমান হওয়ায় নন্দ তাড়াতাড়ি নিজের ভুল মেনে নিল। মুগ্ধতা প্রকাশ করে সন্ধ্যার মিথ্যা প্রশংসা করলো। তারপর দুজনের মধ্যে সদ্ভাব হয়ে গেল। শরৎকালে পরিষ্কার নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে স্লোকের খুব ভালো লাগে। তাদের বাড়ির প্রত্যেকেরই কি মস্ত একটা বাড়ি। সেখানে দুর্গাপূজা হয়। ষষ্ঠীর দিন থেকে স্লোক আর পড়তে বসে না। অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেয় সেখানে। বিজয়া গুরুজনদের পায়ে হাত দিয়ে নমস্কার করে। পুজোর দিনগুলিতে সুমিত পেন্সিল সরিয়ে ঘুড়ি উড়ানোয় মন দেয় স্লোক। ঘুম থেকে উঠেই তার মন বাইরে যাবার জন্য অস্থির হয়ে যায়। স্বদেশের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রতিটি দেশবাসীর থাকা উচিত। বিদ্যান ও জ্ঞানী মানুষ সারা পৃথিবীতে পূজিত হন। দেশের জন্য কাজ করে সুভাষ দেশমাতার মুখ উজ্জ্বল করেছিলেন। মা গো, আমায় ছুটি দিতে বল্‌, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছ দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হল তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হল মনে করতে নাই? আমিতো বেশ ভাবতে পারি মনে। সুয্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগ্‌দি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর-ধারে এসে। আঁধার হল মাদার গাছের তলা, কালি হয়ে এল দিঘির জল, হাটের থেকে সবাই এল ফিরে, মাঠের থেকে এল চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধ্যে হল যেন। রাতেরবেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেনো? পাহাড়ের তলায় ঘন বন, বনের মধ্যে ছোট একটা পুকুর। পুকুরটা ছোট হলেও তার জল খুব পরিষ্কার ও শীতল। আর তাতে পুরিত্রে ফুটে থাকতো কত পদ্ম ফুল! সেই পুকুরে বাস করত একটা কচ্ছপ। তার নাম কুম্ভগ্রিত। দুটো রাজহাসও সেই পুকুরে রোজ এসে সাঁতার কাটত, বুগলি খেতো। কুম্ভগ্রিতের সঙ্গে রাজহাঁস দুটোর খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারা কুম্ভগ্রিতের কাছে দুর দুর দেশে উড়ে বেড়ানোর কত গল্প করত। সে বছর গ্রীষ্মকালে একটুও বৃষ্টি হলো না। পুকুর-নদী-নালা সব শুকিয়ে গেলো। কুম্ভগ্রিত যে পুকুরটার জলও শুকিয়ে এলো। কুম্ভগ্রিত খুব দুশ্চিন্তায় পড়লো। সে এখন কোথায় যায়? একদিন রাজহাঁস দুটো বলল বন্ধু কুম্ভগ্রিত কাল থেকে আমরা আর এই পুকুরে আসছি না। জলভরা কোন পুকুর আমাদের খুঁজে নিতে হবে। তোমাকে ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে, তুমি যদি উড়তে পারতে তাহলে তোমায় আমাদের সঙ্গে যেতে পারতে। কুম্ভগ্রিত বলল ভাই তোমরা একটা কিছুর ব্যবস্থা করো। নইলে আমি তো জলের অভাবে শুকিয়ে মারা যাবো। তারপর তিন বন্ধু মিলে অনেক চিন্তা ভাবনা করে একটা উপায় বের করলো। ঠিক হল, কুম্ভকিত একটা শক্ত লাঠির মাঝখানটা কামড়ে ধরে ঝুলে থাকবে। আর হাঁস বন্ধুরা লাঠির দুই প্রান্তে ঠোঁট দিয়ে চেপে ধরে তাকে নিয়ে উড়ে যাবে। হাসেরা কুম্ভগ্রিত কে একটা ব্যাপারে খুব সাবধান করে দিল বন্ধু উড়ে যাওয়ার সময় ভুলেও কথা বলবে না। তাহলেই সর্বনাশ। কুম্ভগ্রিত বলল, সে ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো। এই বলে সে লাঠির মাঝখানটা কামড়ে ধরল। আর রাজহাঁস দুটো লাঠির দুই প্রান্ত ঠোঁটে চেপে ধরে কচ্ছপকে নিয়ে উড়ে চললো। তারা যখন একটা গ্রামের উপর দিয়ে উড়ে চলেছে তখন একদল ছেলে সেই অদ্ভুত কান্ড দেখে চেঁচিয়ে উঠলো। ওরে দেখ দেখ, কি মজার কান্ড। দুটো হাঁস একটা কচ্ছপকে নিয়ে কেমন উড়ে চলেছে। হাঁসেরা উড়ে চলেছে আর ছেলেগুলো তাদের সঙ্গে সঙ্গে হইচই করতে করতে ছুটে চলেছে। একজন চিৎকার করে বলল, কচ্ছপটা যদি পড়ে যায় তাহলে বেশ মজা হয়। ওটার মাংস দিয়ে দিব্যি বনভোজন করা যাবে। ছেলেটির ওরকম কথাবার্তা শুনে কুম্ভগ্রিতের ভীষণ রাগ হলো। সে চেঁচিয়ে বলতে গেলো বেটারা ছাই খা। কিন্তু সে কথা আর বলা হলো না। বেটারা বলতে না বলতেই টুপ করে মাটিতে পড়ে গেল। তখন ছেলেগুলোর সে কি উল্লাস। বোকাদের মরণ এরকমভাবেই হয়, এ কথা বলে হাঁস দুটো সেখান থেকে উড়ে চলে গেলো। সমুদ্রের ধারে বালির উপরে আমরা অনেক সময়ে যেয়ে জেলির মত হরহরে জিনিস দেখতে পাই। যাকে ইংরেজিতে জেলিফিশ বলে। তার সম্বন্ধে জাপান দেশে একটা গল্প আছে। জেলিফিশ এর গা থেকে যেসব সুরের মতো বার হয় সেগুলো নাকি আগে ওর পা ছিল। বেশ সুন্দর এক গোছা পা। তার গাটাও অমন থলথলে ছিল না। সুন্দর মজবুত পাজর দিয়ে গড়া ছিল। কিন্তু তার এমন দশা হলো কি করে? একদিন জেলিফিশ সমুদ্রের ধারে হাওয়া খাচ্ছিল। হঠাৎ একটা উড়ুক্কু মাছ এসে তাকে বলল,

আহ দু হাজার তেইশ সালে হকি বিশ্ব কাপ নিয়ে কিন্তু খুব এখন আহ আগ্রহী বুঝলে তো দু হাজার তেইশ সালে হকি বিশ্বকাপে, শুনছি তো পুরুষদের হকি বিশ্বকাপ দুহাজার তেইশ এ ভারতের ওড়িষ্যা রাজ্যে নাকি খেলা হবে আর ভুবনেশ্বরে কলিঙ্গা স্টেডিয়াম এবং রাউরকেল্লা বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, দুটি venue তে নাকি match গুলো অনুষ্ঠিত হবে. আচ্ছা পুরুষদের হকি বিশ্বকাপ এ দু হাজার বাইশ এ কে জিতে ছিল? ওই যে ফিনল্যাণ্ড তাদের চতুজচতুর্থ খোতাবের। খেতাবের জন্য স্বর্ণ পদকের খেলায় overtime এ কানাডা কে চার থেকে তিন ব্যাবধানে পরাজিত উহ করে এবং ঘরের বরফে ঘরের ববরফে তাদের প্রথম পদক জিতে ছিল। ও ওই বার ওরা জিতলো না ভারতের কোন রাজ্য গো দুহাজার তেইশ এ হকি বিশ্বকাপ আয়োজন করবে বলে তো উড়িষ্যা না। হ্যাঁ FIH আহ তোমার, পুরুষ হকি বিশ্বকাপ তো দুহাজার তেইশ সালে ভারতের উড়িষ্যা রাজ্য হচ্ছে একটা হচ্ছে ভুবনেশ্বরে একটা হচ্ছে রাউর কেল্লা তে এবং তেরো থেকে ঊনত্রিশ জানুয়ারি পর্যন্ত এটা হবে আর ভক্তরা তো ভারতের match গুলো সহ, হকি ইভেন্ট জিও TV তে এবং livestream এও দেখতে পারবে। ও আচ্ছা ভারতে কতবার এখনো অবদি পুরুষদের হকি বিশ্বকাপ জিতেছে। বিশ্ব কালিন অলিম্পিক এর মধ্যে চার বছরের আহ কি চার বছর পর পর এটি প্রতি ব মানে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। তো পাকিস্থান সব থেকে সফল দল আর চার বার tournament ও নাকি জিতেছে এছাড়াও নেদারল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রত্যেকে তিনটি করে শিরোপা জিতেছে এবং জার্মানি দুটো শিরোপাশিরোপা জিতেছে। বেলজিয়াম এবং ভারত উভয় একবার করে tournament জিতেছিল। ও আচ্ছা আর এখন বলতো বর্তমানে হকি বিশ্বকাপের champion কে? হ্যাঁ নেদারল্যান্ড মহিলা হকি বিশ্বকাপে আধিপত্য বিস্তার করেছে এবং নয়টি শিরোপা ওই যে উন্নিশ চুয়াত্তর থেকে শুরু করে উন্নিশ আটাত্তরে উন্নিশ তিরাশিতে উন্নিশ ছিয়াশি। তারপরে উন্নিশ নব্বই তারপর দুহাজার ছয় দুহাজার চৌদ্দ দুহাজার আঠেরো আর পরের বার হলো দুহাজার বাইশ তো সহ প্রতিযোগিতা সব থেকে সফল দল আর তারা বর্তমানে champion ও। তো আচ্ছা তো আহ পরবর্তী হকি বিশ্বকাপ দুহাজার বাইশ কোন দেশ আয়োজন করছে। হ্যাঁ ওই পুরুষদের IS হকি বিশ্ব চ্যাম্পিয়ন শিপে জয়ী পদকে সংখ্যার দিক থেকে কানাডা সব থেকে সফল দেশ। team কানাডা দুহাজার বাইশ এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে আর কি রৈপো দাবি করে তাদের মোট পদেরকের সংখ্যা বাহান্ন এই নিয়ে আসে। ফিনল্যাণ্ড দুহাজার বাইশ tournament দাবি করে এক বছর আগে দ্বিতীয়স্থান অর্জন করেছিল। আচ্ছা আমি বিশকাপে হকি কোথায় দেখতে পারি? পর হম পরবর্তী হকি বিশ্বকাপ দুহাজার বাইশে কোন দেশে আয়োজন হয়েছিল তুমি তো জানো ওই আঃ তোমাদের, কি বলবো দুহাজার উনিশে এবং দুহাজার তেইশ সালে জানুয়ারিতে tournament আয়োজন করার জন্য নিশ্চিন্ত হয়েছিল পছন্দের সময় এক থেকে সতেরো জুলাই দুহাজার বাড়ি বাইশে বেলজিয়ামে। আচ্ছা আর আহ ওটা বললে না তো যে আমি যদি হকি বিশ্বকাপ ওখানে কোথায় দেখতে পারি? আহ ভারতে হকি সেরা রাজ্য কোনটা সেটা কি জানো কি তুমি? হ্যাঁ সেটা তো ওই এখন তো উড়িষ্যার ভারত তম, হকি ইন্ডিয়া টিমে মহিলা ভারতীয় চ্যাম্পিয়নশিপ দুহাজার বাইশে champion হিসাবে হয়েছিল হকি ইন্ডিয়া senior মহিলারা championship দুহাজার বাইশ। আহ ছয়ই মে ভুপাল এম পি অনুষ্ঠিত হয়েছিল। তো ভারতের হকি কিন্তু আমাদের জাতীয় খেলা সেটা কি জানো,

ধ্যান চাঁদের নেতৃতে ভারতে আটটি অলিম্পিক স্বর্ণ পদক নিয়ে হকি বিশ্বে অধিপত্ত বিস্তার করেছিল হ্যাঁ আমি তো হকি বিশ্বকাপ দুহাজার তেইশ live দেখবো, star sports first আর star sports select two এব star sports select two hq তেওঁ আসছে আহ আর হচ্ছে পুরুষদের হকি বিশ্বকাপ দুহাজা তেইশে উদ্বোধনীও, এবং ডিজনি প্লাস হটস্টারে app এর website আমরা live stream দেখতে পারবো। হ্যাঁ আহ হকি তুমি কি যেন হকি কোন দেশে বিখ্যাত মানে ,

যা হকি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সুইডেন এবং ফিনল্যান্ডের মতো ইউরোপীয় দেশ গুলোতে জনপ্রিয়। হ্যাঁ মার্কিন যোক্তরাষ্ট্র হকি মহাবিশ্বে কেন্দ্রের কেন্দ্র আহ ভারত হকি বিশ্বকাপ জিতেছে? দেখো দুহাজার তেইশ সালে হকি বিশ্বকাপ কতটি দেশ অংশ গ্রহণ করেছে সেই বিষয়ে আমি দেখছিলাম যে, হকি বিশ্বকাপে পনেরো তম আসরে চুয়াল্লিশ টি match অনুষ্টিত হবে যেখানে সতেরোটি দেশ শিরোপার জন্য প্রতিদ্বন্ধিতা করবে আর সময় সূচি পাঁচ, যা পুরুষদের হকি বিশ্বকাপ দুহাজার তেইশে শুরু হতে চলেছে রি ও অলিম্পিক দুহাজার ষোলো অলিম্পিক champion আর্জেন্টিনা তেরোই জানুয়ারি ভুবনেশ্বরে কুলিঙ্গা stadium এ দক্ষিণ,

আর যেন বিশ্বকাপ জুড়ে আহ চুয়াল্লিশটি match খেলা হবে, ষোলোটি দল.

হ্যাঁ তারপর আরও একটা জিনিস যেটা দুহাজার চব্বিশে হকি বিশ্বকাপ মানে কোথায় আয়োজন হবে কি করবে সেই সম্পর্কে কিছু জানা গেছে কি এখনো? ওটাও তো বেরিয়ে গেছে যে হকি পাঁচটি বিশ্বকাপ দুহাজার চব্বিশ সালে জানুয়ারি ওমানের আহ , তে অনুষ্টিত হবে এই উধবধনী এফ আই এইচ হকি পাঁচতম হকি five format এ একটি tournament স্থাপন করবে যা একটু চতুর্থ বার্ষিকী event আহ

হকি বিশকাপে অংশ গ্রহণে যোগত্যা অর্জন করে হকি বিশ্বকাপ যোগ্যতা প্রতিযোগিতার মাধ্যমেই এফ আই এইচ হকি বিশ্বকাপে অংশ গ্রহণ করবে এছাড়া তো মানে কোন বছরে পনেরোতম পুরুষ, আহ হকি বিশ্বকাপ আয়োজন করেছে সেটা জানো সেটা হচ্ছে দুহাজার তেইশ সালে যা তেরো থেকে ঊনত্রিশ জানুয়ারি আর দুহাজার আঠেরো সালেও একবার এই আয়োজন করা হয়েছিল এটা কিন্তু বেশ interesting একটা,

হ্যাঁ আমি দু হাজার ছাব্বিশ এ যখন আহ হ এটি final টা host করা হবে না তখন ওটা মনে হয় ওই নিউইয়র্ক। আর লস এঞ্জেলস এই দৌড়ে এগিয়ে থাকলেও FIFA কোনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না আর দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য তো কোনো event. এখানে হবে বলে আশা করা হচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মেস্কিকো এবং কানাডার, যৌথ আয়োজক আহ এখানে আমেরিকা জুড়ে অনুষ্ঠিত হবে তো দু হাজার FIFA বিশ্বকাপ মানে ইতিহাসে আটচল্লিশ টি tournament হয়ে যাবে ছাব্বিশ টা হলে । হ্যাঁ আমি তো দুহাজার চব্বিশ সালের আর কি tournament টা নিয়ে বিশেষ আগ্রহী এবং আমি মানে আমি সেদিন দেখছিলাম যে কোথায় আরকি হবে কটা দল হবে কটা match হবে, তো ওখানে দেখলাম যে দুহাজার তেইশে বিশ্বকাপে যৌথ আয়োজক হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ এ, এইটি দুহাজার চব্বিশ সালে জুন মাসে হবে বলে আশা করা যায় এনং পূর্ণ tournament টি আহ তোমার পঞ্চান্ন টি match এ অনুষ্ঠিত হবে তাহলে বুজতে পারছো কত, মানে কতটা সময় নিয়ে হবে বেশ ভালো হবে আগে থেকে বোঝা যাচ্ছে আমি তো খুব excited এই game গুলো নিয়ে। হ্যাঁ আর আমিতো অবশ্যই ভারতের supporter জানো ভারত মাত্র একবার হকি বিশ্বকাপ জিতেছে মালেশিয়া কুয়ালা লাম্পুরে অনুষ্ঠিত হয়েছিল উনিশ পঁচাত্তর সালে পুরুষ হকি বিশ্বকাপ ভারতীয় হকি দল। আহ চির প্রতিদ্বন্ধি পাকিস্থান এ পরাজিত করে প্রথম বারের মতো trophy জিতে নেয় ভারত সেই বার পাকিস্থানকে হারিয়ে এবারে ইন্ডিয়ার supporter হবো। আর তুমি? হ্যাঁ আমি অবশ্যই একজন ভারতীয় হয়ে অবশ্যই আমি একজন ভারতের supporter হবো তো মানে খুব excited দুহাজার তেইশে match টা দেখার জন্য।

মানসিক body না মানসিক রোগ বলা হয় আহ ইংরেজিতে mental disorder বলে থাকে এই প্রকারে ব্যাবহারিক বা মানসিক দুর্দশা যা সাধারণ সামাজিক বা সাংকৃতিক আহ নিয়ম মালার অন্তর্ভুক্ত নয় সময়ের সাথে সাথে বিভিন্ন মানুষ ও সাংকৃতিক

এবং সকলই সফল সমাজে সিকৃত হয় বর্তমান ধারণা অনুযায়ী জিন বা ব্যাক্তি গত অভিজ্ঞতা জটিল পারস্পরিক ক্রিয়ার ফলে মস্তিষ্কে স্বাভাবিক বিকাশ ও কর্ম ক্ষমতার বিপর্যয় ঘটিয়ে মানসিক রোগ দেখা দিতে পারে অন্য ভাষায় মানসিক রোগ জিন তত্ত্ব ও সম্ভাব্য হবার ফলে এই সাি ব্যাক্তির জৈবিক ও পারিপার্শিক পরিকাঠামোর সাথে গভীর ভাবে সমসকৃত মানসিক রোগগুলি আঃ কারণ গুলি তত্ত্ব গুলি একটি ক্ষেত্র থেকে ফলাফল আহ অন্তর্ভুক্ত ঘটে থাকে মানসিক রোগ সাধারণত একজন ব্যাক্তির মাঠের অনুভূতি বা সমন্বিত হয় মস্তিষ্কের বিশেষ অঞ্চল বা অংসান গুলির সাথে যুক্ত হতে পারে তা একটি সামাজিক প্রেক্ষাপটের সাথে তার সম্ব্রিদ্দি থাকে মানসিক ব্যাধি মানসিক সংস্থার দিক থেকে সাংকৃতিক এবং ধর্মীয় বিশ্বাস শেষ হতে সামাজিক নিয়মগুলি মাথার ঔষধ এই ক্রোধ নির্ণয় করা উচিত সেবার মূলত মানসিক হাসপাতাল বা সাম্প্রদায়কে ভিত্তি করে দাওয়া হয় মানসিক রোগ বিশেষ মনোবৈজ্ঞানিক এবং ক্লিনিকাল সামাজিক কর্মতে দ্বারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এবং প্ল্যান করা হয় যা তাই পর্যবেক্ষণ এবং পশমের উপর নির্ভর করে মানসিক সংস্থা আহ মানসিক সংস্থাকে সবাই চিকিৎসা ব্যবস্তা প্রদান করে এবং মানসিক ঔষধ অবস্থা অন্নান্য চিকিৎসা ব্যবস্তা ও অন্নান্য চিকিৎসা গুলোতে ও অন্নান্য চিকিৎসা গুলোতে সামাজিক হস্তক্ষেপ সহকর্মী সমর্থন এবং চিকিৎসা ব্যবস্তা সামাজিক হস্তক্ষেপ আত্মনির্ভরতা অন্তর্ভুক্ত রয়েছে খুব কম ক্ষেত্রে চিৎকিসা ব্যাবস্তা প্রয়োগ করতে হয়

চলতি মানুষ দের মনস্তাত্ত্বিক বিষন্নতা ধারা প্রায় চল্লিশ বিমেম সেরারা তারপর বিষ্ণু জিএম এবং আহ একুশ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে বিভিন্ন মানসিক রোগের সাতে সম্পর্কিত আহ সোহংসতা ও অক্ষমতা যুক্ত হতে পারে এ ছাড়াও যুক্ত হতে পারে আহ এছাড়া দেখা যায় যা সামাজিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে যার ফলে জানাশোনা বৃদ্ধি পাবে

সঙ্গা হিসাবে ধরা যাই যে মানসিক সঙ্গা গবেষক এবং সেই শতক আর সাি সাথে

পরিষেবা প্রদানকারি জন্য মূল বিষয় নির্বিসক যারা এই রোগ নির্ণয় করবে যারা এছাড়াও আহ এছাড়াও আহ দেখা যায় যে বেশিরভাগ আন্তর্জাতিক গুলি কে document গুলি ব্যবহার করে অসুস্থতা সাধারণ যে শব্দটি মানসিক যেমন মন ব্যবহার করা মানে মস্তিস্ক বাধ্যতা বিচ্ছিন্নতা বোঝা বোঝানো হয় DFN eight আর DFN মতে মানসিক মানসিক সমীরণ বা বা মর্ম পীড়ার সাতে সন্ধিবুতো যেমন মাধ্যমে অক্ষমতা কার্যক্ষমতা একাধিক গুরুত্বপূর্ণ অংশ গুরুত্ব ঝুঁকি বৃদ্ধি বা সাধারণ চিন্তা ধারা ক্ষমতা রোযা যায় আহ

যদি কোনো ব্যাক্তির মধ্যে করা যায় তা বলে তাকে মানসিক রোগ বলা যাবে না বি এফ এল ফোর এই সঙ্গা টি উল্লেখ করা হয়েছে যে চিকিৎসা বিজ্ঞানএ মানসিক

কার্যউপযোগী কোনো সংজ্ঞা নেই যার মধ্যে সমস্ত বিষয় বোঝানো যাবে এই নিবন্ধি উল্লেখ করা হয়েছে যে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন স্তরে মানসিক রোগের সংজ্ঞাগুলি বিভিন্ন

কখনও কখনও এ ধরণের সংজ্ঞা উপযুক্ত হতে পারে এবং কখনও কখনও তা পরিস্থিতির নির্ভর করবে দুই হাজার তেরো সালে আমেরিকান psychological association অর্থাৎ apa মানসিক রোগীর

একজন ব্যাক্তির চেতনা আবেগ নিয়ন্ত্রণ বা আচার বা মানসিক জৈবিক বা মানসিক কার্যকারিতা

ইতিহাস দিয়ে আলোচনা পর্যালোচনা করলে জানা যাবে এই প্রাচীন এই মানসিক রোগ প্রাচীন সভ্যতা গুলিকে সংখ্যা বর্ণনা এবং পরীক্ষা করেছিল হতাশ এবং phobia জন্য পদগুলির সংক্রমণ হম humanism তত্ত্ব বিকশিত হয়েছিল আহ উম মধ্য দিয়ে গিয়ে ইসলামিক জগতে মানসিক রোগের চিকিৎসা প্রয়োজন এবং বর্ণনা করা হয়েছিল ইউরোপ মধ্যযুগ অর্থাৎ খ্রিষ্টান ইউরোপ এর মাঝামাঝি সময়ে পাশ্চাত্যের জনিত মানসিক রোগের বিষয়গুলি ছিল ঐশ্বরিক সনাতনের শয়তানের কারসাজি জাদুকরি এবং কৌতুকপূর্ণ প্রাক আধুনিক যুগের মানসিক রোগ কে জাদু করার শিকার মনে করা হতো

মানুসিক রোগী গুলির জন্যে যে শর্ত গুলি যা দৈনন্দিন বাজারের আহ দৈনন্দিন ব্যাবহারের ব্যাবহারের মধ্যে পথগুলি পাওয়া যায় তা প্রথম ষোড়শ এবং সত্তর দশকে জনপ্রিয় হয়ে ওঠে